কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং টাওয়ার -এর ওপরে একটা।

রাস্তার ধারে টপেতে সারি সারি গাছপালা রাখা আছে দূরে একটা নীল বাতি রাখা গাড়ি আছে সাদা ব্লু রং করা একটা বাড়ি দেখা যাচ্ছে যার সামনে কাচ দিয়ে ঘেরা দূরে একটা --

একটা লাইট -এর স্তম্ভ আছে। তার পাশে একটি গাছ আছে। দূরে দুটো ট্যাক্সি আসছে একটি বাস যাচ্ছে।

এটি একটি লেক গার্ডেন্সের এর চাইল্ড প্লে গ্রাউন্ড ।